finding and evaluating modules এর tutorial আপনাদের স্বাগত
in tutorial আমরা শিখব: একটি module খোঁজা এবং module মূল্যায়ন করা
tutorial record করতে ব্যবহার করছি উবুন্টু লিনাক্স অপারেটিং সিস্টেম drupal 8 এবং ফায়ারফক্স ওয়েব ব্রাউজার আপনি পছন্দের যে কোনো ওয়েব ব্রাউজার ব্যবহার করতে পারেন
আগে modules দ্বারা website এক্সটেন্ড সম্পর্কে বলেছি
আমরা drupal we modules নিয়ে কাজও করেছি
আমরা আগে course module devel সংস্থাপনও করেছি
এখন আমরা মূল্যায়ন করবো এবং বিশিষ্ট modules সম্পর্কে বুঝবো
drupal org/project/modules এ যান
এখানে drupal এ প্রায় 18000 modules উপলব্ধ
drupal module শুধুমাত্র drupal এর সেই সংস্করনের সাথে কাজ করে যার জন্য এটি নির্ধারিত
তাই drupal এর ব্যবহৃত সংস্করণে core compatibility আপডেট করতে have
এই tutorial drupal 8 মুক্তির পূর্বে রেকর্ড করা হয়েছে আমরা drupal 8 খুঁজলে এখানে শুধুমাত্র 1000 মডিউল সন্ধানের মিল দেখি
demo দিতে আমি drupal 7 এ যাই যেখানে modules সম্পর্কে কিছু বিশেষ জিনিস দেখাই
search টিপুন drupal 7 এর জন্য 11000 modules রয়েছে এখানে অনেক তফাৎ দেখি
সময়ের সাথে দেখি যে drupal 8 এর modules সংখ্যা দ্রুত বৃদ্ধি পাচ্ছে
এখন শিখি যে ভালো modules কিভাবে মূল্যায়ন করে
পৃষ্ঠায় ব্যবহৃত drupal সংস্করনের core compatibility filter core এটি most installed বা most popular দ্বারা সাজানো হয়েছে
chaos tool suite or ctools এবং views tool drupal এর সবচেয়ে জনপ্রিয় modules
views এ টিপুন
ভালো module মূল্যায়ন করার সহজ 3 ধাপ পদ্ধতি রয়েছে
ধরুন গাড়ি চালাতে বা register করতে নতুন license এর জন্য licensing bureau তে যাই
অধিকাংশ মার্কিন যুক্তরাষ্ট্রে এটিকে dmv বা department of motor vehicles বলে তাই আমরা d m এবং v মনে রাখবো
d মানে documentation m মানে maintainers এবং v মানে versions
project information এবং downloads এ দেওয়া তথ্য দেখি
d দিয়ে শুরু করি views হল দ্বিতীয় সবচেয়ে জনপ্রিয় module
এমনকি এটি drupal 8 in অন্তুর্ভুক্ত এবং আমরা course বহুবার views ব্যবহার করেছি
open সোর্সে কোন shortcut নেই বুঝতে যে module ঠিক কি নয় ডকুমেন্টেশন পড়া ছাড়া
module কি করে জানতে সর্বদা documentation পড়ুন
documentation পরে সমস্যা সম্পর্কে জানি
কি ভাবে জানবো help উপলব্ধ কিনা documentation পড়ুন
একবার module install হলে কোন অংশ on করতে হবে জানতে documentation পড়তে হবে
documentation পড়া অত্যন্ত গুরুত্বপূর্ণ
open সোর্সে module site note করলে কারোর উপর অভিযোগ করা যাবে no
আপনাকে documentation পরে দেখতে have যে আপনি site যা করেছেন তা সামঞ্জস্যপূর্ণ কিনা
এই সকল তথ্য পড়তে এখানে যান: documentation লিঙ্ক issue কিউ এবং bug রিপোর্টস
এতে গিয়ে module এ কি রয়েছে তা পাই এটি হল d
m হল maintainers
এই বিশেষ module merlinofchaos দ্বারা শুরু হয়েছিল
এখন আমরা তার name টিপলে এটি drupal profile we নিয়ে যায়
এখানে পরে নিজস্ব drupal profile বানানো সম্পর্কে শিখব
এখানে দেখি যে earl miles 6300 এর উপরে commits সহ drupal প্রকল্পের একজন বড় কনট্রিবিউটর তিনি chaos tools এবং views এর প্রধান স্রষ্টা
এই বিশেষ module এর জন্য অন্যান্য maintainers of রয়েছে
modules দিয়ে শুধু একজন ব্যক্তি maintain করছে তা বা module একদল লোক maintain করছে তা দেখতে পারেন
উভয় হল ঠিক
module কে missioncritical হতে হবে এবং maintainer তা বজায় রাখতে অক্ষম হলে সমস্যায় পড়তে পারি
এটি বিবেচনা করতে হবে
শেষে নীচে হল project information এবং versions বা v
v এর রক্ষণাবেক্ষণের status হল the সহরক্ষণাবেক্ষণকারী চাইছে চিন্তা করতে হবে the
views ইতিমধ্যে drupal 8 এ অন্তর্ভুক্ত তারা সম্ভবত কিছু সাহায্য চাইছে
এটি active ডেভেলপমেন্টের অধীনে
এটি প্রায় এক million sites a রয়েছে পরিসংখ্যান দেখায় ইতিমধ্যে 7 পয়েন্ট 6 million downloads হয়েছে
এটি দরকারী যদি project বলে যে abandoned বা ive given up এতে module ব্যবহার বাতিল করুন
যদিও এটি প্রায় দেখা যায় না
সর্বদা module এর version ব্যবহার করুন যা drupal installation version এর অনুরূপ
drupal 8 version সংস্করণ নেই কারণ views ইতিমধ্যে core এ রয়েছে
কিন্তু এটি drupal 7 site a ইনস্টল করে থাকলে আমি এই link টিপব না
এটি node নিয়ে যাবে যা module সম্পর্কে বিস্তারিত তথ্য দেয়
tar বদলে tar বা zip ফেলে ডান click করুন এবং copy link এ টিপুন
এটি আগে devel সংস্থাপনের সময় উল্লেখ করা হয়েছে
module সঠিক কিনা কিভাবে নির্ধারণ করব
d m v হিসাবে
একটি one one প্রশ্ন how: একজন module কিভাবে পাবে
একটি উপায় হল drupal dot org slash project slash modules এ যান
core compatibility দ্বারা filter করুনcategories এখানে অনেক রয়েছে
অন্যথায় drupal dot org তে modules খুঁজে পাওয়া প্রায় অসম্ভব
আপনি এটিতে ভালো হলে আপনি তা পেতে পারেন কিন্তু নতুন users তালিকাভুক্ত modules দেখে বিভ্রান্ত হতে পারে
আবার প্রশ্ন হলআমার জন্য কোন module সঠিক
google আপনার বন্ধু
date field সহ drupal module খুঁজলে drupal module date লিখুন
প্রথমে date module আসে
আমরা এটি জানি কারণ url হল drupal dot org slash project slash date
rating system চাইলে কি প্রয়োজন
লিখুন drupal module rating system
এখনে দুটি বিকল্প রয়েছেthe fivestar rating module বা the star rating module
আমার কাছে 2টি modules রয়েছে যার মধ্যে ভালোটি নির্ধারণ করতে have
webform চাইলে কি করতে হবে
লিখুন drupal module webform
আমরা webform named project পাই
এটি আরম্ভকারীদের জন্য modules খোঁজার সবচেয়ে ভাল উপায়
drupal module এবং module কে দিয়ে কি করতে চাই তার বর্ণন
আশা করি এটি সহায়ক হয়েছে modules পেতে google সাহায্য করবে
কোন module আমার জন্য শ্রেষ্ঠ বুঝতে d m এবং v মনে রাখুন
এই সাথেই আমরা tutorial শেষে চলে এসেছি
সংক্ষিপ্তকরণ করি এই টিউটোরিয়ালে আমরা একটি module খোঁজা এবং module মূল্যায়ন করা শিখেছে
এই video acquia এবং ostraining থেকে অভিযোজিত এবং spoken tutorial প্রকল্প আইআইটি বোম্বে দ্বারা সংশোধিত
এই video প্রকল্পকে সারাংশিত করে video download করে দেখুন
spoken tutorial প্রকল্প the কর্মশালার আয়োজন করে এবং প্রশংসাপত্র the আমাদের সাথে যোগাযোগ করুন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
আই আই টী বোম্বে থেকে আমি বিদায় নিচ্ছি অংশগ্রহণের জন্য ধন্যবাদ